ঠাকুরের ফ্রেম -এর ঠিক ওপরে একটি ঘড়ি রাখা আছে যার দুদিকে দুখানা এল_ই_ডি লাইট আছে।

দোকানে চেয়ার টেবিল -এর ওপর তিনজন লোক বসে আছে একজন লোক খাবার দিচ্ছে একজন লোক হেঁটে চলে যাচ্ছে।

একজন লোক একটা রেলিংয়ের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরেকজন লোক জিন্সের প্যান্ট গোলাপি রংয়ের শার্ট পরে দাঁড়িয়ে আছে।

যাদের হাত দুটো চারটে দশটা।

ফাদারের পিছনে একটা ক্রস ক্রসের দুদিকে দুটো ফোটো রাখা আছে।

যার মধ্যে একটা গাড়ির অর্ধেক এবং আরেকটি গাড়ির শুধু কাচ দেখা যাচ্ছে।

কুলের ছাদের উপর একটা লাইট লাগানো আছে স্কুলের রং নীল সাদা।

কুলের ভেতরে দেখা যাচ্ছে স্কুলের বাইরে কিছু গাছ।

দেওয়ালের মধ্যে একটা লাইট ঝুলছে।

গাছগুলির সামনে থেকে একটা পাকা রাস্তা চলে আসছে।

সেটের সামনে তিনজন লোক দাঁড়িয়ে আছে তাদের হাতে কোল্ডড্রিংক ।

দূরে একটা ব্রীজ আছে বাঁদিকে।

তার নীচে কিছু দোকানপত্র আছে গাড়ি আছে কিছু সুমো গাড়ি আছে।

একটা কাঠের বাড়ি যার কাঠের মেঝে কাঠের রেলিং কাঠের জানলা কাঠের দরজা কাঁচের জানলা সবকিছু আছে।

স্কুলের ঠিক পেছনে একটা বড় সেলফোন টাওয়ার আছে।

বেড়াটার পিছনে আছে অনেকগুলো গাছ।

কুল বিল্ডিংয়ের উপরে সূর্যের আলো এসে পড়েছে।

একটা ল্যাপটপ দুটা কম্পিউটার তিনটে টেবিল -এর উপর রাখা আছে।

ডান দিকে বাঁ দিকে ঢাকের ছবি আছে।

একটা ঘর যার দেওয়ালের রং হালকা সবুজ আর সাদা সিলিং সাদা রঙের।

দেওয়ালে একটা এ_সি লাগানো আছে।